এখানে একটি কালো সোফার মধ্যে কালো ব্যাগ রাখা রয়েছে সামনে সেন্টার টেবিলে কিছু ম্যাগাজিন রাখা রয়েছে --

এই মেশিন -এর মধ্যে বাড়ি তৈরির জন্য যে ঢালাইয়ের মশলা তৈরি হয় সেটি--

এখানে একটি রাস্তার পাশে দোকান দেখতে পাচ্চি যে দোকানটি এখন ওপেন রয়েচে অনেক লাইট জ্বলচে এখন রাত্রের চিত্র রয়েচে।

এইটির নাম হচ্ছে বস্তাল্ড ডেয়ারি ফার্ম এখানে ডেয়ারি জিনিসপত্র পাওয়া যায় দুধের জিনিসপত্র এখানে ভিতরে কয়েকটা ফ্রিজ রয়েছে সামনে অনেক লোকজন।

কিছু করা রয়েছে ব়্যাক -এর মধ্যে অনেক রকমের মেডিসিন রাখা রয়েছে বোতলের মধ্যে।

বিল্ডিং ও সবুজ রংয়ের কিছু বিল্ডিং সাদা রংয়ের এখানে একটি টিন -এর শেড করা রয়েছে তার নিচে অনেকগুলি দোকান রয়েছে।

এখানে অনেক লোকজন মন্দিরের দর্শনাথ্রী হেঁটে যাচ্ছে ।

এই বিল্ডিঙের সামনে রাস্তার মধ্যে একটি কালো রঙের অটো দাঁড়িয়ে আছে।

ওয়েট লস স্কিনকেয়ার এসব করানো হয় যেখানে ভিতরে একটি বড় সাদা বিল্ডিং দেখতে পাচ্ছি চারপাশে অনেক গাছপালা দেখতে পাচ্ছি।

কাঠের আলমারি স্টিলের আলমারি রাখা রয়েছে।

টেবিলের উপরে কার্পেট পাতা রয়েছে বোতল রাখা রয়েছে জলের।

পিচ মানে সুন্দর গেট করা রয়েছে সবুজ ফুল দিয়ে কাপড় দিয়ে থাম্বা দিয়ে--